এই গাড়িটি বহুত পুরোনো যেই গাড়িটিতে জং ধরে গেছে।

একটি পাঠশালা। ছোট্ট একটি কোচিং সেন্টার যেখানে বাচ্চারা আঁকা শেখে।

বিভিন্ন ধরণের পেপার ওয়ার্ক করছে ।

এখন থেকে চা ক কিনে খান এবং অনেকে এখানে বসে সময় কাটান।

এবং তার সামনে দুটি বাইক রয়েছে তো এই বাইক -এ পিছনে একটি বাইক -এ যেই ছেলেটি রয়েছে সেই ছেলেটির জমার রঙ সবুজ এবং কালো প্যান্ট ।

চন্দ্রমল্লিকা গাঁদা বিভিন্ন ধরণের সূর্যমুখী ।